কোনো চিএ বা কোনো মূর্তি দেখছে ঘুরে ঘুরে।

এবং পুরো জায়গাটা সুন্দর ভাবে লাইটিং করা রয়েছে।

সামনে দিকে চায়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি --

ছি একটি রাস্তা দিয়ে দু তিনটে টোটো যাচ্ছ --

এই ছবিতে আমরা একটি স্কুল -এর ছবি দেখতে পারছি ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি--

এবং গাছটি কে গোল করে সুন্দরভাবে ঘেরা দেওয়া রয়েছে।

এছাড়া অন্যান্য কোনো গাড়ি এবং তার পাশে একটি ছোট্টো--

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর দোলনা--

এবং উপরে একটি পোস্টার টাংগানো রয়েছে।

এবং একটি হাড়ি সুপ্ দেখতে পাচ্ছি।